কিছু টাকা সে জমিয়ে সেই coverage টা সে চালায় যাতে তার ভবিষ্যতে যখন সে income করতে পারবে না সেই টাকাটা তাদের একটা মানে stand হয়ে দাঁড়ায় যাতে সেই বয়সে গিয়ে কারুর ওপর Depend না করতে হয় নির্ভরশীল না করতে হয় যে কে খেতে দেবে কে দেবে না তো সেই টাকাটা একটা backbone হিসাবে কাজ করে। life insurance এর অনেকরকম মানে অনেক বিভাগ আছে যেমন কেউ money back করে যে আমি একটা insurance চালাচ্ছি আমার yearly একটা টাকা জমছে কিন্তু বছরের শেষে আমি return পাচ্ছি সেটা কেউ school fees books দিতে লাগায় কেউ tour travel Plan করে কেউ কেউ সেটা কেউ অন্য investment করে ।কেউ বাড়ির construction করে এই plan basis এ অনেকে investment করে থাকে। যেটা একটা খুব ভালো বিষয় কারণ কোন সাধারন মধ্যবিত্ত মানুষের কাছে এত পরিমান liquid Money থাকে না একটা construction করানোর জন্য যে টাকা লাগে তা থাকে না কিন্তু investment করে বছরে return পায় তা দিয়ে কিছু করে সেটা অনেক benefit হয় তার জন্য তাতে কি হয় তাদের গায় লাগে না প্রতি মাসে অল্প অল্প দিয়ে saving করে বা ransom একটা পায় তখন original sum তার গায় লাগে না আমার investment থেকে আমি পাচ্ছি আর সঠিক ভাবে কাজে লাগাচ্ছি এভাবে তারা life insurance টা করে আবার কেউ কেউ এরকম money back না করে পুরোটাই জমান পনের বছর পর একটা huge amount পাবে সেটা হয়ত যখন তার বাচ্চারা higher studies করবে doctor engineer বা abroad যাবে পড়ার জন্য বা কারুর মেয়ের বিয়ে বিভিন্ন plan করে অনেকেই এরকম ভাবে life insurance করেন এবং সেভাবেই এটা একটা খুব দরকারি জিনিস এবংএই ব্যপারটা সকলেরই aware? থাকা উচিত যখন টাকার প্রয়োজন তখন টাকা কে দেবে সে চিন্তা না করে নিজে plan? করে insurance? এর মাধ্যমে একটা well? future? গঠন করা health insurance আজকাল আমরা সবাই সবাই জানি mediclaime এর কথা সেটাকেই ভালো ভাষায় health insurance বলা হয় health insurance আমরা কেন নেব আমরা আজকাল জানি যে যেভাবে রোগের পরিমান বেড়ে গেছে আর আগেকার দিনের মত নেই যে ডাক্তারের কাছে গেলাম ডাক্তার ওষুধ দিয়ে দিল এখন "ডাক্তারের কাছে যাওয়া মানেই একটা মোটা fees তার সঙ্গে হাজারো টাকার test সেই test টা করে নিয়ে গেলে কেউ সমস্যায় পড়লে কেউ hospitalised হলে কারুর কোন operation হলে সেখানে দাঁড়িয়ে একটা huge amount এর প্রয়োজন হয়। সেই huge amount কোথা থেকে আসবে

কি হয় সেই insurance company আমাদের ওই emergency period এ সেই টাকাটা provide করে

তো এই ব্যপারটা প্রত্যেকের health insurance থাকা দরকার per family কারণ আজকাল কার দিনে রোগের পরিমান বেড়েছে এবং সেই treatment করার খরচার পরিমান বেড়েছে আমাদের ভারতবর্ষে treatment হয়না এমন কোন রোগ আর নেই এতটাই advanced তবে কি পয়সা সাপেক্খ্য খরচ সাপেক্খ্য। অনেকেই বলে যে যার টাকা নেই সে বিনা চিকিৎসায় আজও মারা যায়। কথাটা হয়ত আংশিকভাবে আজও সঠিক কিন্তু সেটা যাতে না হয় তার জন্য minimum একটা health insurance নিয়ে পরিবারকে secure রাখা খুবই জরুরি এরপর আসি car insurance এ আজকাল আমরা দেখেছি কম বেশি সকলের ঘরেই একটা করে two wheeler বা four wheeler থাকে maximum urban area গুলোতে তো থাকেই। তো সেখানে দাঁড়িয়ে আমরা drive করি কজন driver রেখে drive করি? self drive করতে গিয়ে অনেক সময় অনেকেরই খেয়াল থাকেনা বা হয়তো mistakely কোনরকম accident বা দূর্ঘটনা ঘটে যেতেই পারে এটা নয় যে ঘটবেই ঘটে যেতেই পারে। কিন্তু সেটার কথা মাথায় রেখে আমাদের একটা করে insurance করানোরসর দরকার আছে কি শুধু নিজের body না car টাকেও যে আমসর যদি একটা সখের গাড়ি সেটা যদি নষ্ট হয় বা damage হয় insurance claim করলে আামার ওই গাড়িটা সারাইও হয়ে যাবে বা আনার যাযা replace করার করতে পারব। even আমি যদি কখনও accident এ আহত হই তাহলে আমি ওই insurance claim করে নিজের treatment এর টাকাটাও যাতে তুলে নিতে পারি। যারাই তো যারা two wheeler বা four wheeler ব্যবহার করেন personally এবং নিজে drive করেন প্রত্যেকেরই car insurance থাকা খুবই জরুরি বলে মনে হয়।

বা আামার মেয়ে বা ছেলের বিয়ে হোক higher education হোক বা health insurance আমাদের কোন operation হতে পারে বা কোন বিপদ হতে পারে medical এর একটা বড় খরচা হতে পারে

আমি তিনটে category ? বললাম insurance আরো অনেক category আছে যেই category হোক না কেন আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করে আমাদের insurance জিনিসটা করা খুবই জরুরি এবং প্রত্যেকের aware হওয়ার দরকার আছে যে insurance করলে আমরা কতটা benefit পেতে পারি

কিন্তু এটা বুঋতে হবে savings এ রাখলে যে interest পাবো তার থেকে অনেক বেশি interest আমি একটা insurance করলে পাবো এবং অনেক benefit বেশি পাবো। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমির মনে করি যে প্রত্যেকেরই এই পরিসেবা গ্রহণ করা উচিত ও এগিয়ে আসা উচিত আামার insurance নিয়ে আর বলার কিছু নেই। thank you

Hello

হ্যাঁ বল তিন্নি

এইতো যাচ্ছে কোনোরকম চলছেI তুই কেমন আছিস বাবা? অনেকদিন পরPhoneকরলি তো? হ্যাঁ আমারও এই চলছে গরমেI হ্যাঁ রে ওই কাজবাজ থেকে এসে একটুখানি Busy হয়ে যাই তারপর আবার রান্না বান্না এই করতে করতে Time কেটে যায় ও আচ্ছা আজকে কিছু রান্না করেছিস নাকি?

বাহ! আমি তো এখনো অব্দি আমার দ্বারা রান্নাটা আর হল নাI

প্রথমত রান্নাটা খুবই Easy একটুখানি করলেই হয়ে যায় ঠিকঠাক মতো

সত্যি আর বল কেমন আছিস তুই? আর বাড়ির সবাই কেমন আছে? কি করছে সবাই? আমি তো এইরকম চলছে গরমের মধ্যে আর বাড়ির সবাই ঠিকঠাকই আছে কিন্তু একটু বাবা মায়ের শরীরটা খারাপ হয়ে যায় সকাল বেলা বাবা বেড়িয়ে যায় অফিসে তো সে তো আবার আস্তে আস্তে বাড়ি আসতে Late হয় তো সেই জন্য মাঝে সাঝে শরীরটা Up Down করেI আর কাকু কাকিমা সব ঠিক আছে? এমনি তো ঠিকই আছে But মায়ের তো High pressure তো গরমের মধ্যে আরো কষ্ট পাচ্ছে তো এই শরীর খারাপ ঠিক হওয়া তারপর ঠান্ডা গরম এই তো লেগেই আছে এইসব করেই যাচ্ছে আর কিI ও তোর ভাইয়ের কি খবর? আমার ভাই তো এই সামনে HSদেবে তার জন্য ভাই একটু চাপে আছেI হ্যাঁ পড়াশোনা নিয়ে একটু চাপ তা তুই পড়াচ্ছিস ওকে?

আমার সাথে তো খুনসুটি লেগেই থাকে ওর তাই জন্য আমার কাছে কোনোরকম পড়তে বসতেই যায় নাI হ্যাঁ দিদিদের সাথে তো বসে পড়বেই না একদমI হ্যাঁ এটাই হচ্ছে ব্যাপার শোন না আমার একদিন জানিস ওই অঙ্কিতার সাথে অনেকদিন পর রাস্তায় দেখা হয়েছিলI

হ্যাঁ তো ওর সাথে অনেকক্ষন রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিলাম তখনই বলছিল যে নাকি ও যেখানে কাজ করছে তুইও নাকি ওখানে Join করেছিস? হ্যাঁ রে এই এক বছর হতে যায় ওই বলেছিল যে কাজটা করার জন্য Vacancy ছিল তাই না ভালো তো একটা Experience grow করবেI

হ্যাঁ ঠিক বলেছিসI কিন্তু এই গরমে যেতে খুব কষ্ট হয় এটা তো অবশ্য কিছু করার নেই কাজ তো যখন আছেই তখন তো করতে তো হবেইI হ্যাঁ রে আর তোর কি খবর? তুই কি পড়াশোনা চালিয়ে যাচ্ছিস নাকি? কিছু কোন জায়গায় কাজ বাজ করছিস?

আর এখনও অবধি কোথাও কাজ করছি নাI ও আচ্ছা তুইHistory তেই পড়ছিস না? হ্যাঁ হ্যাঁHistoryতেই পড়ছিI ও এরপর কি Job করার ইচ্ছা আছে নাকি পড়াশুনায় তুই চালিয়ে যাবি? আ এখন তো MA টা তো পড়ছে ওটা শেষ হোক তারপরে ভেবে দেখবো যে Further কি Study করবো নাকি কোনো কোথাও Job এর জন্য যাবো? but তুই যেখানে কাজ করছিস যদি আ vacancy থাকে আমাকে একটু জানাস তো? হ্যাঁ একদম কোনো কিছু জানতে পারলে আমি নিশ্চয়ই তোকে জানাবো কিন্তু তোর সাথে তো আমার Touchথাকতে হবে না? হ্যাঁ সে তো অবশ্যই. এইতো Phone এ তো যোগাযোগের Numberতো আছেই তো মাঝে মাঝে যদি কোথাও যোগাযোগ হয় এবারে Contact করে নিস আমার সাথে যদি কোন vacancy এর কোন খবর পাসI হ্যাঁ ঠিক আছে আমি তোকে জানিয়ে দেবো

IPL?হ্যাঁ যখন সময় পাই তখন তো দেখছি

আমি KKRতুই? Obviously কলকাতায়আছি তো কলকাতাতে তো KKR তো Support করবোইI আগের দিনের Last matchটা দেখেছিস? আ না অতো দেখা হয়নি আমারI

খুব রিঙ্কু সিং নাকি খুব ভালো খেলেছে কলকাতা জিতেছেI হ্যাঁ ওটা আমিও শুনেছিলাম তারপরে তো এইসব শুনছিI আর তুই জানিস কি হয়েছে আমার?

হ্যাঁ ওর তো কলকাতার Team টা এখন ITC তে আছে তো ও জানিস শাহরুখ খানকে দেখেছে শাহরুখ খানকে দেখেছেন শাহরুখ খানের সাথে হাত

কি lucky রে তোর ভাই? lang:Hinकाशlang:Hin যদি আমি পারতামI ইস আমার তো স্বপ্ন ওর সাথে আমার হাত মেলানোI

ITC Stuffগুলোর লাক ভালোI

ও তারপর আ ইয়ে আসছে তো কি বলে পয়লা বৈশাখ তোর কিছু কেনাকাটা হয়েছে? আর বলিস না রে তিন্নি আমার মা তো আমাকে বকাবকি করছে রীতিমতো যে বলছে তোর কি পয়লা বৈশাখ এসেছে নাকি দুর্গাপূজা? এমা কেন খুব Shoppingকরেছিস নাকি? হ্যাঁ আসলে আর জানিসই তো মেয়েদের মন Shopping করতে সবাই ভালোবাসি আর তার মধ্যে আমাদের তো বাঙালি মানেই বারো মাসে তেরো পার্বণ তো মানে কিনতে কিনতে অনেকগুলো কেনা হয়ে গেছে তার জন্যই মা বাড়িতে বকাবকি করছে বলছে কি তুই কি দুর্গাপুজো Shopping করলি নাকি পয়লা বৈশাখেI হ্যাঁ সে তো নিশ্চয়ই আমাদের তো লেগেই আছে বারো মাসে তেরো পার্বণ

এই তো আমি Max আমাদের বাড়ির সামনে যেMaxটা আছে ওখান থেকে দুটো Top কিনেছি একটা কুর্তি কিনেছি জুতো আ Then একটাBag কিনলাম আর আমাদের বাড়ির গড়িয়ার সামনে একটা Pantaloons এর Showroomখুলেছে না ওখান থেকে আমি একটা Neck piece কিনেছি এটাCrop topকিনেছি ও হ্যাঁ আমি একটা Hot pantও কিনেছিI

তো আমার বহুদিনের ইচ্ছে ছিল যে একটা Anime যেই আমার Favourite Naruto যে Character তার একটা Tshirt পরার তো সেটা Finally আমি একটু দেখতে পেয়েছিলাম

পাওয়া যায় তো সেটার জন্য ওই গেছিলাম but বিশ্বাস কর পেয়েছি তো ঠিকই But এর জন্য ভীষণ গেছি But প্রচুর আমাকে খাটতে হয়েছে এই Esplanade আমাকে পুরো ঘুরে ঘুরে খুঁজতে হয়েছেI এ মা এতো ঘুরে ঘুরে খোঁজার কি হয়েছিল? মানে যে Exactly কেউ বলতে পারছিলো না যে Exactly এরকম Anime Tshirt কোথায় পাওয়া যাবে কেউ ঠিক আর তার মধ্যে এতো যে এখন তো রমজান চলছে তার জন্য অনেকেই জানিস তো যাদের রমজান চলছে তারাও Shopping এ বেরোচ্ছে এর জন্য প্রচন্ড ভিড়

আর তার জন্য এসব এর জন্য কেউ ঠিক করে Exactly location বলতে পারছিলো না তারপরে অনেক ঘুরে ঘুরে তাও পেয়েছি দুটো কিনে নিয়েছিI ও বাবা কত পড়লো ওগুলো? এইতো দুটো পাঁচশো টাকা দিয়ে কিনলামI আর তোর বল তুই কি কিছু কিনলি পয়লা বৈশাখের জন্য? হ্যাঁ কিনেছি ওই তোর বাজার কলকাতা গেছিলাম হুম ওখান থেকেই কিনেছি একটা কুর্তি কিনেছি আর একটা পালাজো কিনেছি এবার একটু বাকি আছে তো দেখছি ভাবছি যে কোথা থেকে কিনলে better হয় online না offline আচ্ছা তুই কি কিছু idea দিতে পারবি আমাকে? আ তুই কি কিসের ওপর দেখতে চাস traditional ya western ? আ আমার western এর ওপর অতটা interest নেই তুই traditional ই বল আমাদের জানিস গড়িয়াতে GatimsএরShowroomখুলেছে Gatims এর ছেলে এবং মেয়েদের Traditional এর জিনিসপত্র দারুন Collectionপাওয়া যায় তুই কিন্তু একদম বলতে পারি তুই ওখান থেকে একবার ঘুরে আস্তে পারিস Gatims এর থেকে ওখানে traditional collection দারুন দারুন পাওয়া যায়I আ সব ধরণের size পাওয়া যায় কি আদৌআমার তোআবার একটু problem হয় size নিয়েI সে তো বুঝতে পারছি but সব রকমের size available এ মানে তোর চোখ ধাধিয়ে যাবে যে তুই কোনটা কিনবি মানে কোনটা ছেড়ে কোনটা কিনবি আর pantaloons এর তো traditional collection আছে মোটামোটি but সেরকম price আমার তো বলবো online এর থেকে offline ই ভালো তুই সামনা সামনি ধরে দেখে কিনতে পারবিI হম্ম আচ্ছা ওখানে মানে Combination অনেক আছে না? হ্যা অনেক রকম combination চোখে যেটা তোর মনে হবে যে টা পরে Comfortable সেটা তুই দেখে ধরে বুঝে তুই নিতে পারবি কিনেI ও আচ্ছা আচ্ছা আরprice কিরকম ?

price সেটা তার brand অনুযায়ী quality অনুযায়ী তুই সেটাও কম থেকে high সব কিছুই পেতে পারিস আমি তো বলবো offline ই best কারণ offline এই সবকিছু ধরে ভালো করে যাচাই করে তুই কিনতে পারবি তাই জন্য আমি offline shopping ই করি ভাইI আমি অনলাইন করি মাঝে মাঝে যখন আমার ইচ্ছা হয় আমি শুধু পয়লা বৈশাখ কেন আমি মাঝে মাঝে একটু একটু করে জামা কাপড় কিনতে থাকি তাই আমি ওই Myntra তারপর তোর nykaa তারপরে তোর flipkart এগুলো থেকে আমার চলতে থাকে

এবার তুই offline এ সেরকম ভাবে আমি quality টা দেখে কিনতে পারবো না তো কিরকম আসবে না আসবে আমি খুব Confuse থাকি তো আমার মানে সেরকম আমি মানে কেনার জন্য আমি এটা পাই না আরকি মন থেকে ইচ্ছা টা চায় নাI